একদিকে চারজন মেয়ে বসে আছে।

নীচে সাদা রঙের ট্রে ।

বেশ কিছু মুরগী খাবার খাচ্ছে।

একজন নীচে বসে আছে।

মেঘ যুক্ত নীল আকাশ।